এখানে একটি বিয়ে বাড়ির জন্য- সাজানো হয়েছে গেট তৈরি করা হয়েছে খুবই অসাধারণ লাগছে।

সুন্দর একটা প্লেট রয়েছে টেবিল -এর উপর একটি কার্পেট -এর উপর একটি প্লেট -এর উপর খাবারটি দেওয়া হয়েছে তারপর ক্রিম দিয়ে দেওয়া হয়েছে ।

এখানে চার টি ছেলে কে দেখতে পাচ্ছি একজন হলুদ রঙের শার্ট টি-শার্ট একজন কমলা রঙের একজন রেড রংয়ের টি-শার্ট পড়ে আছে ।

যিনি রেড রঙের টি শার্ট পরে আছে তিনি পাথরের উপরে বসে ছবি তুলছেন আর একটি ঝর্ণা দেখতে পাচ্ছি। ঝর্ণাটি খুব সুন্দর ভাবে দুজন তাকিয়ে আছেন ক্যামেরার দিকে সবাই সব ফটো তুলতে ব্যস্--

এবং তার মধ্যে এগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে এগুলো বিভিন্ন ধরনের পাথর উপর বিভিন্ন ধরনের ই নকশা করা রয়েছে। বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে।

আ সেচ করা হয়েছে। আ তারপরে হচ্ছে যে প্রচুর জায়গায় ধান চাষ করা হয়েছে।

একটা হলুদ রঙের টোটো আর একটা ব্লু রংয়ের টোটো দেখতে পাওযা যাচ্ছে । একটা টেবিল রয়েছেএকটা চেয়ার রয়েছে ।টেবিল - এর ওপর একটা জলের বোতলে রাখা রয়েছে আর হচ্ছে গাড়ির বিভিন্ন পার্টস আহ রয়েছে ।